এই চিত্রে দেখা যাচ্ছে একটি সাদা রঙের বড়ো বিল্ডিং যেখানে লেখা রয়েছে এমজি যতীন ।

এই চিত্রেদূরে একটি আমরা সাদা ও নীল কালারের বিল্ডিং দেখতে পাচ্ছি ।

এবং কলেজ -এর বাইরে একটি মাঠে একটি গরু ঘাস খাচ্ছে এবং কিছু গাছপালা দেখা যাচ্ছে।

এই চিত্রে দেখতে পাচ্ছি আমরা একটি দোকানকে দোকানে নানা ধরনের ফল মূল রয়েছে।

দোকানটির সামনে একটি লোককে দেখা যাচ্ছে দোকানটির সামনে একটি লাল বক্স -এ কোকাকোলা লাগানো রয়েছে।

এবং একটি টোটো এবং রিস্কা দাঁড়িয়ে রয়েছে। কিছু মোটরবাইক এবং সাইকেল দাঁড়িয়ে রয়েছে। ল্যাম্প পোস্ট দেখা যাচ্ছে।

কিছু মোটরবাইক এবং সাইকেল দাঁড়িয়ে রয়েছে রাস্তায় একটি ফুটপাতের দোকান দেখা যাচ্ছে।